এই ছবিটিতে একটি কাঠের--

পুকুরের মধ্যে রাজহাঁসের মূর্তি।

তার চারপাশে ছোট বড় অনেক গাছ আছে তালগাছ বাঁশগাছ আমগাছও দেখা যাচ্ছে এবং চারিদিকে ঘেরা রয়েছে।